এদিকে টেবুল একটি ফ্রিজ ।

এটি খুঁটিতেও লেখা মেডিসিন ।

উপরের দিকে অনেকটা প্যাকেট রাখা কার্টনের বাস্ক রাখা।

একজন লুকে ল্যাপটপ টিপচেন এবং দুজন মহিলাও।

মলের ভুত উম প্যাকেট রাকা এবং বেট্রি রাকা এবং ভিতরের দিকে অনেকটা প্যাকেটও রাকা।

গাছও দেখা যাচ্ছে পাতা বের হয়েছে সবুজ রঙ্গের ।

বাসন দেখা যাচ্ছে একটি সিলিন্ডার ডেখা দেখা যাচ্ছে একটা টেবল দেখা যা--

পাশে জিমের মেশিন রাকা ।

অনেকটা কলাগাছও দেখা যাচ্ছে পাশে।

এখানে চারটি কম্পিউটার দেখা যাচে--

অনেকগুলু ঔষধ বক্সের বাস্কের ভিতরে।

পাশে একটি তারিয়া দেওয়া অনেকটা জিনিস রাখা।